জামাকাপড় রাখা একটি দুকানের ন্যায় আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের জামাকাপড় রয়েছে।

একটুই রেস্টুরেন্ট -এর ন্যায় কোনো একটি জায়গা দেখতে পাচ্ছি অনেকগুলো টুনি বাল্প লাগানো হয়েছে সাজানোর জন্য।

এই খেলার মাঠটি চারিদিকে উম উম প্রাচীর দিয়ে ঘেরা আর সামনে হয়তো এটি একটি স্কুল ।

কোন গা পিছনে কয়েকগুলো গাড়ি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি একটি লোকও দাঁড়ানো দেখতে পা--

সামনে সারি সারি ভাবে অনেক কিছু জামাকাপড় সাজানো রয়েছে ওপরের তাকে ব্যাগ এবং ট্রলি -ও দেখতে পাচ্ছি।

সামনে একটি বিশালাকার ঘর দেখতে পাচ্ছি ঘরের সাইজ -টা অনেকটাই বড় বেশ হালকা গোলাপি বর্ণের।

একটি খুব সুন্দর সরু নদী পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি সম্ভবত জঙ্গলের ভেতর জায়গাটি।

সবুজ গাছ রয়েছে ওই গাছের পাশাপাশি উম জলাশয়ও দেখতে পার--

তারই মধ্যে একটি সুমো গাড়ি দেখছি আঃ পেট্রোল ভরাতে পেট্রোল পাম্প -এ দাঁড়িয়ে আছে।

একটি বাচ্চা বা উম বাচ্চাদের জল দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি একটি পাইপ রয়েছে সম্ভবত --

পাম্প -এর সাথে কানেক্টেড আঃ পাইপ সেটা তারা জল দিচ্ছে তাদের বাগানে।

একটি টোটো দেখতে পাচ্ছি টোটো -এর পাশে একজন লোক দাঁড়িয়ে আছেন একটি ঘরের বাইরে থেকে সম্ভবত টোটো -টি বেরিয়ে আসছে।

শাড়ি দেখ রাখা রয়েছে তাছাড়া শাড়িটিতে বিভিন্ন রকমের ছক করা রয়েছে সেটাও বুঝতে পার--

খাওয়ার খাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি বি কয়েকজন বিল মেটাচ্ছে সেটা বুঝতে পাচ্ছি পাশে খাবার রান্না করা রয়েছে।

একটি বরফের আঃ জার রয়েছে দুটি সেখানে মাছগুলি ভরে রাখা রয়েছে ওপরে একজন মাছ বিক্রি করছেন।

এক তোষক পাতা রয়েছে তার ওপরে একটি বালিশ রয়েছে মেঝেতে অনেকগুলো বোতল রাখা রয়েছে।

মেঝের এদ ডান দিকে একটি ব্যাগ -ও রাখা রয়েছে দেওয়ালগুলি সাদা বর্ণের।

সামনে এ অনেকগুলি মন্দির রয়েছে রাস্তার দুপাশে রাস্তার একদম সামনে একটি বড় মন্দির রয়েছে।

পিছন দিকে একটি এ_সি লাগানো রয়েছে পর্দাও আছে জালনাগুলোকে ঢেকে রাখার জন্য।

মানুষজন দাঁড়িয়ে আছে ট্রেন ধরবেন বলে অ্যা সম্ভবত রায়পুর জংশন দেখতে পাচ্ছি আমি।

তার ওপর একটি বাঙ্কার রয়েছে বাঙ্কার -এ অনেক সরঞ্জাম রাখা রয়েছে সামনে দুটো বেড -ও দেখতে পাচ্ছি বেড -এর ওপর চাদর দেওয়া রয়েছে।

উ উ সব ধরনেরই গাড়ি দেখতে পাচ্ছি পাশে একটি স্কুটি -ও লাগানো রয়েছে সেটাও দেখতে পাচ্ছি।